এইখানে আমরা একটা পুকুর দেখতে পারছি।

আর একটা বাশ হলো খুব ডিসাইন করে বানানো হয়েছে।

এই ঘরের পাশে একটা-আ উম--

আর পাশে একটা রোড আছে।

আর ওপরের খুব সুন্দর হারা হারা কালার -এর লাইট দিয়ে সাজানো হয়েছে-এ ।

আর এই পেট্রল পাম্প -টা খুব বড়ো সরো।

এবং এই দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগছে ।

এইখান এইখানে আমরা অনকেগুলো বড়ো বড়ো বিল্ডিং দেখতে পেয়েছি।

আরেকটা বড়ো মতন সাইন বোর্ড -ও লাগানো আছে যাতে কিছু লেখা আছে।

এখানে দেখতে পারছি আমরা অনেক বেলুন ।

আ-আ-র আর দূরে আরো বড়ো পাহাড় আছে।

এবং অনেক দূরে একটা নদী দেখতে পেছি।

দুটো পাখি পাখি গুলো দেখতে খুব সুন্দর লাল রং এর।

পাখি এবং পাখির ডেনাগুলা উম কালো কালো।

একটা লোকও বসে আছে দোকানদার টা--

আর এই নদীটা-আ খুব বড়ো এবং এই নদীটিতে অনেক জল আছে ।

অনেক গাছ অনেক গাছ পালা এবং এতে--

রং মাজা একটা সিমেন্ট -এর ছোট মতন--

জায়গা দেখতে খুব সুন্দর।